এটা একটা রাখীর দোকান। সাধারণত রাখী বন্ধনের দিন আমরা ভাই দাদাকে রাখী পড়িয়ে থাকি।

অনেক রকমের খাওয়া দাওয়া। আমরা মেলা দেখলেই আগে আমরা যাই।

এবং সা তার পাশে আছে রাখলদাস ভবন যেখানে কলেজ এর যত স্টুডেন্ট আছে। যদি কেউ রেন্ট - এ থাকতে চাই হোস্টেল এর মধ্যে এস আ হোস্টেল এর মতো ট্রিট করে এইটাই ।

ট্রাক গুলোর যেগুলো কলকাতার বাইরে যায় এবং যেকোনো এক জায়গায় এদের রেস্ট লাগে। যেকোনো ট্রাক -এর এবং অনেক ট্রাক -এর মাল ভর্তি করা অনেক ট্রাক -এ মাল নেই ।

এখানে অনেকরকমের যন্ত্র আছে যেই মেশিন -এর দ্বারা এই বিস্কিট তৈরি করা হয় এবং এখানে যে সুপারভাইসর যে এমপ্লই গুলো আছে এখানে কাজ করে।

তো সেখানকার গ্রামের যে-এ টা ফুটিয়ে তোলা হয়েছে যেখানে তাদের ফ্যামিলি নিয়ে সবাই দেখতে এসছে কিছু বাচ্চা কিছু বড়।

এটি একটি ফটো যেখানে ব্রিজ এর উপর দিয়ে আহ একটা ফটো তোলা হয়েছে যেখানে রেল লাইন ও আছে।